এখানে একটি দোকান দেখা যাচ্ছে। দোকানের ভিতরে একটি লোক বসে আছে।

একটা লোককে বসা দেখা যাচ্ছে দুইটা লাইট জ্বালানো দেখতে পাচ্ছি।

এখানে একটি বড় মসজিদ দেখা যাচ্ছে।

পাশেই একটি জুরি রাখা অনেকগুলো লাইট জ্বালানো।

মেঝেতে দুইটি ঠাকুরের ছবি রাখা।

এখানে অনেকগুলো রেল লাইন দেখা যাচ্ছে একটি ট্রেন ও রয়েছে।